চারটে লাঠি হাতে দাঁড়িয়ে আছে আর কিছু মানুষ আছে সামনে দুজন মেয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে ধরে আছে ।

আ-- সামনে কিছু ছে--ছে মেয়ে-- দাঁড়িয়ে নাচছে।